শ্রী গুরু লেখা আছে অনেকগুলা মহিলা মহিলা দাঁড়ায় আছে চার পাঁচটা তার দেখা যাচ্ছে।

একটা শপিং মল এইটা অনেকগুলা লাইট দেখা যাচ্ছে হলুদ সবুজ লাল সাদা অনেকগুলা লো লোকজন দেখা যাচ্ছে।

সিড়ি আছে ঝিরি ঝিরি জল বয়ে যাচ্ছে | পাতা আছে সবুজ সবুজ ঝর্ণা দিয়ে জল নামছে ওটা বয়ে গাছে।

পাশেই নদী । অনেক গুলা গাছপালা আছে অনেক গুলা পাথর আছে অনেক কুয়াশ পড়ছে কার আছে।

অহ উম পার্ক এই পার্ক -এর মধ্যে অনেক বহু কিছু গাছ গাছ আছে।

একটা মহিলা দাঁড়িয়ে আছে | একটা জানলা আছে একটা পোস্টার আছে ।

এটা আমাদের পুরুলিয়ার সাহেব বাঁধ । অনেক গুলা ঘর দেখা যাচ্ছে অনেক গুলা কচুরিপানা দেখা যাচ্ছে উম মেঘ বয়ে যাচ্ছে গাছপালা দেখা যাচ্ছে।

খেলার মাঠ অনেক গুলা গাছপালানো দেখা যাচ্ছে | অনেক গুলা বাঁস বাঁশের ঘর করানো আছে | অনেক গুলা গাছপালানো দেখা যাচ্ছে | অনেক গুলা ছেলে মেয়ে সব বসে আছে একটাজাল দিয়ে তার টাঙানো আছে।

একটি গাছপালা উম গাছপালানো আছে সে গাছপালানোর কাছে একটা মস্ত কাঠ পাইপ ফেলা আছে।

এটা আমাদের একটা পুরানো মন্দির । সেই মন্দিরের কাছে পুরা গাছপালায় ভর্তি আছে । একটা মেঘ দেখান যাচ্ছে আকাশি কালার । সেখানে ফুল দেখা যাচ্ছে হলুদ হলুদ। খেত খেত ভালোই আছে।

ছোটমোটো ফোন নম্বর লেখা আছে |একটা সাদা রঙের পর্দা দেওয়া আছে | সে উম একটা ফোন নম্বর লেখানো আছে | একটা লোক দাঁড়িয়ে আছে প পয়সা তোলবার জন্য।

বিভিন্ন লোক সিমেন্ট -এর কাজ করছে | সে পাথর সানছে সিমেন্ট দিচ্ছে | তিনটে লোকে মিলে হেল্প করছে।